is constantly shape মানে তৈরী হয় and influence প্রভাবিত হয় by his experience নিজের অভিজ্ঞতা দিয়ে people learn by doing and accordingly learn completed more than more from there regret than their success. For of this consider example from both sign an experience দেখো introduction টা তুমি এমন করে দিলে তুমি এখানে তুমি পরেও balance করতে পারো। তোমাকে balance করতে হয় মানে তোমাকে introduction এ এটা লিখতে হবে যে success হ্যা আমার success থেকেও শিখতে পারি যেখানে আমি বললাম এখানে যে people lion learn by doing and accordingly people কাজ করতে করতে শেখে এবং accordingly learn comparatively more মানে হচ্ছে তার থেকেও বেশি শেখে যারা কোথা থেকে নিজের ভুল থেকে যারা বৃদ্ধির than their success সাফল্যের থেকে নিজের ভুলের থেকে বেশি শেখে মানে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

সেটাই। Hello হ্যাঁ hello হ্যাঁ দাদা কেমন আছেন অনেকদিন পরে কথা হচ্ছে আহ তোমার অনেকটা phone পাওয়া যায়না আহ দেখলাম আজকে phone করলে অনেক দিন পর তো ভালো লাগলো তো বাড়ির সবাই ঠিক আছেন তো হ্যাঁ বাড়িতে সবাই ভালো আর তোমার বলো তোমার কি খবর হ্যাঁ আমাদের ঐদিকে ঠিকঠাকই চলছে আর যেহেতু এখন ঠান্ডার weather তুমি তো জানোই আমরা যেহেতু একটু গ্রামের দিকে থাকি তো যার জন্য এখন অনেক

হ্যাঁ হ্যাঁ তুমি বলছিলা আগের বছর তোমার ছাদে কিছু চাষবাস করবে তো এ বছর কি শুরু করেছ এরকম কোন চাষবাস? হ্যাঁ চাষ তো ককরেছিলাম আরম্ভ করেছিলাম একটু দেখছিলাম যে এটা successful হচ্ছে কিনা ওই লাগিয়েছিলাম ক্যাপসিকাম আর ফুলকপি লাগিয়েছিলাম আর আর আরেকটা যে আহ যে আমাদের কড়াইশুঁটি।

ধরো গ্রামের দিকে যেরকম চাষ হয় সেরকম মানে হ্যাঁ ভালো ভালোভাবে তো ওরা গাছটাছের মধ্যে সবকিছু ফলটল ভালো আসে তো সেরকম হচ্ছেনা আমারটা কি হচ্ছে মানে size টা ছোট হয়ে যাচ্ছে, আর কিছু গাছ গুলো এমনি মানে ঠান্ডাতেও মানে হচ্ছেনা মরে যাচ্ছে পুরো গাছ গুলো। অবশ্যই কারণ আমরা যেহেতু গ্রামের দিকে চাষবাসটা হয় তো সেক্ষেত্রে মাটি উর্বরতা ক্ষমতা একটু বেশি থাকে। আর শহরের দিকে এতটা নেই তারপরে pollution থাকে শহর এ, যারজন্য এই সমস্যা টা হয়ত তোমরা face করছো তো এরজন্য কিছু ওষুধ বা সার টার কিছু দিচ্ছ যাতে এই ফলনের পরিমানটা বাড়ে বা এইযে

হ্যাঁ যেখান থেকে নিয়ে এসেছিলাম এখানে একটু আমাদের বাড়ি ওখান থেকে এই পাঁচ কিলোমিটার প্রায় আছে একটা দোকান আচ্ছা তো ওখান থেকে নিয়ে এসেছিলাম ওরা বলল এই সার বলল এই সার টা নিয়ে যাও। এর মধ্যে আর ধরো দু-তিনদিন, দুই বা তিনদিন অন্তরে একটু একটু ধরো পঞ্চাশ গ্রাম বা এইরকম জলে মিশিয়ে আর একটু মাটিতে মিশিয়ে ঢেলে দেবে গামলায় বা যেখানে লাগিয়েছ গাছগুলো। লাগিয়ে দেখলাম হ্যাঁ কোনো লাভ হলোনা আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে তুমি যদি চাও যে ফলনটা বাড়াতে বা তোমার যদি যেমন আমরা যে সবজি, শাকসব্জি গুলো খাই যেমন অনেকগুলো দেখবে একটু ছোটো আকৃতি হয় পালংশাক ই ধরে নাও যে পালংশাকে কিছু থাকবে দেখবেন বড়োবড়ো পাতা আবার কিছুটা ছোটো পাতা মানে যেটাকে আমরা বলি দেশি আর কোনটা hybrid তো সেক্ষেত্রে এটার জন্য যদি তুমি চাও যে একটু ভালো ফলন দিক বা ফলনটা খুব লম্বা হবে এমন যদি চাও তাহলে তুমি গোবর সার use করতে পার আর urea use করতে পার কারণ দেখবে এখন urea টা সব কিছুতে use করে এটা দিলে কি হয় ফলনটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় সময়ের আগে যেমন হয়তো চার -পাঁচদিনের আগে এই ফলনটা পেয়ে, পাওয়া যায় তো যদি তোমার এইরকম কোনো সমস্যা হয় যে চাষবাস করতে বা এই যে তোমার সারের অসুবিধা হচ্ছে বলছো তাহলে আমাকে একবার বলে দিবে যে কি কি সমস্যা হচ্ছে তাহলে আমি সেই মতোন কিছু ওষুধ ও বলতে পারবো যেহেতু আমরা এইদিকটা এইমুর্হুতে এইটা নিয়ে আমরা অনেকটা পড়াশুনা ও করেছি কারণ গ্রামেরদিকে এখন দেখবে চাষবাস যেহেতু হয় তো ওই এইজন্য বাড়িতে সব যেকোনো একজন কে প্রশিক্ষণ দিয়ে নেয় ধরো আমার বাড়িতে আমার বাবা আর দাদা উম চাষবাসের সাথে যুক্ত তো আমাদের family থেকে একজন কে আহ আমাদের block আছে যেটা বা পঞ্চায়েত যেটা আছে সেখান থেকে প্রশিক্ষণ দেয়া হয় তো same আমাদের আরেকটা নতুন প্রশিক্ষণ এইবছর দেওয়া হয়েছে যেমন ওই মাশরুম চাষ করা তো আমারো আহ মাশরুম চাষ করার পদ্ধতি টা দেখে একটু নতুন লাগলো আর আমরাও ঠিক করলাম যে এবছর থেকে এইটা করে দেখি তো খুব পরিমান করবোনা মানে খুব বেশি পরিমান এইবছর হবেনা আহ চেষ্টা করাহচ্ছে যে দশ পনেরো কেজির মতন হবে এতটাই চাষ হবে তো সেটা যদি ফলন ভাল দেয় তাহলে আমরা পরবর্তী থেকে এইটা তে মানে এটাকেও continue করবো এই ঠান্ডার মরসুমে তো যেটা process টা যেটা আছে তুমি হয়তো তুমি যদি এইটা মানে জেনে নাও বা তুমি যদি চাও যে হ্যাঁ তোমার বাড়ির জন্য ও করবে তাহলে করতে পারো যেমন আমাদেরকে বলা হল আহ কিছু পরিমান খড় লাগবে মানে যতটা চাষ করবে সেই অনুপাতে তোমাকে খড় নিতে হবে এইটা যেহেতু মাটি use করা হয়না এই মাশরুম চাষ করার জন্য এখানে এই ভে ভেজা খড় টা use করা হয় তো এই ভেজা খড় মানে প্রথম এ খড় গুলোকে নিয়ে কেটে কেটে ছোট টুকরো করতে হয় ছোট টুকরো হয়ে গেলে ঐগুলো কে একদিনের জন্য জলে ভিজিয়ে রাখতে হয় আর সেই জলটা যে use করা হবে সেটা তাতে যদি চাও কোনো chemical use করে ফলনটা ভালো হয় তাহলে সেই chemical টা জলে আগে মিশিয়ে নিতে হবে আর তার মধ্যে এই কাটা খড়গুলো কে ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা যত ভালো পচবে খড়টা তত ভালো ফলন দেবে তো এইটা নেয়া হয়েগেলে তো তোমায় বড়ো বড়ো কিছু plastic নিতে হবে ওই plastic এর মধ্যে layer দিতে হবে layer মানে এইরকম প্রথমে খড় তারপর কিছু মাশরুমের দানা আবার খড় আবার মাশরুমে দানা মানে নিচে থাকবে খড় আর সবার উপরেও খড় থাকবে মাঝখানের লেয়ার গুলোতে শুধু মাশরুমের দানা গুলো থাকবে তো এইভাবে কয়েকটা layer দেয়ার পর একটা plastic এ যতটা দেওয়া সম্ভব হবে তো দেওয়া হয়ে গেলে তারপর তোমাকে এইটা কোনো অন্ধকার ঘরে বা স্যাঁতসেঁতে ঘরে এইটাকে ঝুলিয়ে রাখতে পারো বা যদি ঝোলানোর সুবিধা নেই তুমি কোথাও বসিয়ে রাখতে চাইছো তাহলে তুমি সেইটাও করতে পারো তো তোমাকে মধ্যে মধ্যে এইটা অন্ধকার ঘরেই রাখতে হবে তো অন্ধকার ঘরে রাখার পর কি হবে মানে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে দেখবে যে এই plastic এর গায়ে ছোট ছোট কিছু অঙ্কুর দেখা দিচ্ছে মানে সাদা সাদা মনে হবে যেন ঘাম বেরহচ্ছে এমন মনে হবে মানে ওগুলো মনে হচ্ছে মাশরুম টা এইবার তৈরী হতে শুরু করেছে এবার ও ফুটে plastic থেকে বেরিয়ে আসবে তো আরো কয়েকদিন যাওয়ার পর দেখবে total এইটা একথেকে দেড়মাস এর processing থাকে তো আরো কয়েকদিন যাওয়ার পরে দেখবে যে বাইরে থেকে যেমন আমরা ব্যাঙের ছাতা দেখি সেরকম ছাতার মতো বেড়াচ্ছে

আর যেটা আমরা দেখেছি যে এখন বাজারে চাহিদা কিন্তু কুড়িওয়ালা মাশরুম টা তো এই কুড়িওয়ালা মাশরুম টার rate ও ভালো আছে তো আমরা ঐটাই চেষ্টা করছি যে বেশিরভাগ যাতে কুড়িটাই হয় তো যেহেতু প্রথম চাষ হবে এইবছর হতেপারে হয়তো ভুলের জন্য মানে ফোটাটাও হয়ে যেতে পারে দেখা যাক আগে কি হয় তো এখন তোমাদের ঐদিকে সবজির কিরকম কি চাহিদা আছে মানে কোন সবজি হ্যাঁ ঐরকম তো এখানে যা বেশিরভাগ demand আছে ওই কড়াইশুঁটি আর আচ্ছা এখানে যে ব্রোকলি যা যেরকম . একটা আর একটা ইয়ে হয় প্রজাতি টা যাকে ব্রোকলি আচ্ছা আচ্ছা না কি বলে ঐটা হ্যাঁ হ্যাঁ আর এক একটা ফুলকপি তো আছে আর মাশরুমের অনেক চাহিদা আছে এইখানে তারপরে আর একটা ছিল

তারপরে যে কম যে পাওয়া যায় তারক্ষেত্রে মানেও rate টাও বেশি যেরকম সবুজ ধরো আর একটা amount ধরে নাও একশো টাকা কেজি তো লালটা ধরো হ্যাঁ ওর থেকে পঞ্চাশ টাকা আরো বেশি

তো এইটা যদি আমরা নিজেরা না follow করি পঞ্চায়েত থেকে আমাদের জানিয়ে দেয় বা BDO থেকে জানিয়ে দেয় যে এইবছর এইটার demand বেশি থাকে তো সেই মতন আমাদের চাষবাস করতে হয় তো যেটা বললে যে broccoli হ্যাঁ broccoli টা যেহেতু এইটা season এর

কারণ এইটা তো সারাবছর চলবে আর যার জন্য কি হয় এখন যদি তুমি কুড়ি থেকে পঁচিশ টাকা একটা piece broccoli পেয়ে যাও তাহলে একটু কয়েকদিন পর বা একটু যখন গরম আসবে তখন দেখবে এটা চাহিদা টা অনিকটাই

তো এইজন্য এটা rate টা একটু বেশি থাকে আর সাধারণত এটা storage এ থাকে মানে হিমঘরে store করা থাকে বেশির ভাগ সময় তো এইজন্যই চাহিদা টা হ্যাঁ মানে market এ চাহিদা থাকলেও পরিমানটা যেহেতু কম থাকে তাই সবসময় এর rate টা বাড়া থাকে আর এ ছাড়া আহ আর যেমন অন্য রকম কিছু চাহিদা আছে তোমাদের শহরের দিকে কারণ আমাদের তো কৃষিরা তো এইজন্যেই বসে থাকে যে হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ ওইটা বলছিলে এখন যা চাহিদা আছে তোমার এখন তো খেজুরের সময় না খেজুর যে liquid টা হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় আর একটা হ্যাঁ হ্যাঁ যে liquid টা কে শুকিয়ে যে বানানো হয় আচ্ছা আচ্ছা পাথরের মতো ঐটা এখানে অনেক চাহিদা আছে কিন্তু এখানে মানে liquid টা এই season এই মানে সবে সবথেকে বেশি demand থাকে একদম একদম liquid টা যে মাটির যে হাঁড়িগুলোর মধ্যে যে নেয়া নেওয়া হয় ওটা অনেক চাহিদা আছে তারপরে এখানে কি দেখলাম অনেক মানে ভেজাল মানে ধরো যে গ্রামেরদিকে যেরকম original পাওয়া যায় এই এই তোমার শহর গুলোতে আস্তে আস্তে মানে কি হয় ওর মধ্যে ভেজাল করে দেয় মানে আর যে taste টা থাকে original এইটা যে আমি হ্যাঁ একবার তোমাদের ওখানে গিয়েছিলাম হ্যাঁ ওখানে যে একবার taste করেছিলাম ওই taste টা আর গ্রামের দিকে যে packing তোমার হাঁড়ির যে